ওখানে দেখুন খেলাধুলো হচ্ছে অনেক ফুটবল খেলছে ক্রিকেট খেলছে এসব জায়গা খুবই ভালো দেখতে লাগে মাঠে উম মাঠ ফাঁকা থাকলে অনেক বাচ্চারা এবং বড়োরা খেলাধুলো করে।

এগুনো দেখতেও ভালো লাগে। আবার দেখার জন্যে সবাই ফ্যামিলি নিয়ে যাই।

বা ঠাকুরের কাছে বা ফুল টুল দিয়ে পুজোও করি। পুজো করাটা খুবই ভালো।

এটা দিয়ে দেখা যাচ্ছে দেখুন আই.বি.টি -এ রুম এই ইয়ে আই.বি.টি নেট ব্যাংকিং এখানে ব্যাঙ্ক -এ যে পোস্ট লাগানো আছে এই ব্যাঙ্ক -গুনো খুব সুবিধার ব্যাঙ্ক আ- আমাদের খুবই হুম মানে ওখানে লেন দেন হয় পয়সা টয়সা রাখা টাকা পয়সা--

এখানে আছে-এ যে ছবিটি এইখানে হচ্ছে সব নানারকম কালার -এর অস্ত্র আছে। এই অস্ত্র গুনো নানারকম কালার এই অস্ত্র অনে-এক জামাকাপড়ের মধ্যে লাগে।

এইযে দেখা যাচ্ছে ছবিটা এটা হচ্ছে ধো ধোপারা কাপড় কাঁচে। কলকাতায় আছে। এই কলকাতা আছে। অনেকজায়গায় বাইরেও আছে। ভাল এ ধোপারা কাপড় কাছে। ধোপারা কাপড় কাঁচলে খুবই পরিষ্কার ভাবে কায় কাপড় কাঁচে।

এটা একটা উম গাড়ির শোরুম এইখানে গাড়ি-ই-ই চার চাকা গাড়ি-ই-ই উম কিনতে পাওয়া যায়। চার চাকা গাড়ি খুব সুবিধার। চার চাকা গাড়িতে আমরা এদিক থেকে ওদিক যাই। ভালো জায়গা চার চাকা গাড়ি। আর চার চাকার গাড়ির জন্যে আমাদের অ্যা-আ ভালো।

এটা কলকাতা - য় আছে একুয়াটিকা এই একুয়াটিকা - টা খুবই ভালো। এই একুয়াটিকা - তে আমরা উম অনেক পাস্ পেয়ে একুয়াটিকা - এ ঘুরতে গিয়েছিলাম। এইখানে চান ও করতে খুব ভালো লাগে ।

অনেক ভালো । গাছ আমাদের উম আ অক্সিজেন দেয়। গাছ অনেক ভালো ।

মাছ এবং চিংড়ি মাছ খুব প্রিয় জিনি। মাছ খেতে আমি খুবই ভালোবাসি।

মাছে মাছ খেলে চোখের জ্যোতি বাড়ে। মাছে--

আড়তে মাছ নানারকম মাছ কম দামে পাওয়া যায়।

এখানের জায়গাটা খুব ভালো জায়গা দারুন গেট -টাও খুব সুন্দর দেখেছি। এখানেও খুব কিছু ভালো। অনেক কিছু শিল্প শিখতে হয়।